এটি একটি নদ নদ-এর পাশে বিভিন্ন মন্দির রয়েছে ।

এটি একটি ক্লাসরুম স্কুল - এর ক্লাসরুম এইখানে ছেলেমেয়েরা এই বেঞ্চ এখানে অনেকগুলো বেঞ্চ রয়েছে ।

এম পাহাড়ে এবং মালভুমি অঞ্চল যেখানে ছোট ছোট ঢিপি রয়েছে এবং ছোট পাহাড়ও রয়েছে।

এটি একটি ব্রীজ যেই ব্রীজ - এর ওপরে অটো চলাচল করে এবং ব্রীজ - এর ওপরে একটি অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে মানুষ অটো - তে ওঠেন ।

একটি ফিন্যান্স লিমিটেড -এর একটি রুম ।

এটি একটি ব্রীজ যেখানে বিভিন্ন গাড়ি চলাচল করে এখানে একটি ইস সুজুকি -র একটি গাড়ি যাচ্ছে এবং একটি অটো যাচ্ছে এবং এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দেখছে ব্রীজ -এর নীচে থেকে দেখছে কেউ এবং এখানে কয়েকজন লোক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে।

এবং গোলাপ ফুলের রঙটি উ উম গোলাপি রঙের।

এখানে ডেইলি নিত্যবাহী লোকজন এখানে যাতায়াত করে। এখানে অনেক দোকান রয়েছে যেখানে মুড়ি পাওয়া যায়।

এটি একটি জঙ্গল। যেখানে অনেক লতাপাতা হয়ে রয়েছে যেখানে অনেক জঙ্গলি গাছ রয়েছে।

এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এবং এখানে এসে খাবার খান।

একটি বড়ো একটি রেস্টুরেন্ট এটা একটি থ্রি স্টার রেস্টুরেন্ট যেখানে মানুষ আসেন।